user group and entity reference এর tutorial আপনাদের স্বাগত
in tutorial user group content type বানানো
user group ফীল্ড জোড়া এবং entity reference এর সাথে content types সংযোগ করা শিখব
tutorial record করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার
আপনি পছন্দের যে কোনো web browser ব্যবহার করতে পারেন
events content type মনে রাখুন যা আগের tutorial বানিয়েছি
আমরা আগে পাঁচটি fields বানিয়েছি যা দেখানো হয়েছে
event sponsor field বানাতে আমাকে user groups content type বানাতে হবে
user groups হল মানুষের groups যারা event আয়োজন করতে একসাথে আসে
যেমন cincinnati user group drupal mumbai group bangalore drupal group ইত্যাদি
প্রথমে user groups কাগজে বানাই
group website contact person তার email এবং তার experience level হতে পারে
drupal we url এবং email এর জন্য ডিফল্ট fields রয়েছে তাই এই field types চয়ন করেছি
ব্যক্তির name name field দ্বারা captured করা যেতে পারে কিন্তু এখন আমরা text plain প্রয়োগ করব
ইউসারের অভিজ্ঞতার ধরণ beginner intermediate be advanced হতে পারে
এটি লাগু করতে list text field type চয়ন করব
এখানে অন্তিম field এই group দ্বারা sponsored সকল events ক্যাপচার করতে
এইজন্য উপস্থিত events content type link করতে entity reference field ব্যবহার করি
user groups content type set করুন
add content type এ টিপুন এর name user groups দিন
লক্ষ্য করুন machine name হল user underscore groups
description we লিখুনthis is where we track the drupal groups from around the world
title field label we এটিকে user group name name দেবো
events content type এর মত এটি set করি
publishing options ট্যাবে টিপুন
default options এ create new revision published এবং promoted to front page check করুন
display settings ট্যাবে টিপুন
তারপর display author and date information box uncheck করুন
শেষে menu settings ট্যাবে টিপুন এবং main navigation box uncheck করুন
একবার set set করলে দিলে তারপর নীচে save and manage fields বোতামে টিপতে পারি
আমরা manage fields পৃষ্ঠায় এসেছি
এখানে body তে label বদলান
operations কলামের নীচে edit বোতামে টিপুন
label ফীল্ডে user group description লিখুন এবং তারপর নীচে save settings বোতামে টিপুন
আমরা উপরে সবুজ রঙে সাফল্য বার্তা দেখি
content type for জন্য শুধুমাত্র 5টি fields set করব
আমরা আগেই একটি field বানিয়েছি আরেকটি বানাই
add field বোতামে টিপুন
এক্ষেত্রে আমরা reuse an existing field dropডাউনে টিপব
link: field _ event _ website field উপলব্ধ
আমরা এটিকে আগেই event website named দিয়েছি
field re পুনরায় ব্যবহার drupal database a table পুনরায় ব্যবহারের অনুমতি দেয়
এটি একই field এর জন্য ভিন্ন সেটিংস বাজিয়ে রাখতে করা হয়
এক্ষেত্রে নতুন field set করতে এটি অধিক বোঝায়
add a new field drop ডাউনে link field type চয়ন করুন
label এ লিখুন group website
save and continue তে টিপে save field settings এ টিপুন
এখন external links only চয়ন করব কারণ কোনো user groups এর drupalville a কোনো পৃষ্ঠা নেই
save settings বোতামে টিপুন
আবার add field এ টিপুন
এখন contact persons এর নামের জন্য text field ব্যবহার করব
add a new field drop ডাউনে type field type text plain চয়ন করুন
label কে group contact name দিন
save and continue তে টিপে save field settings এ টিপুন
তারপর save settings বোতামে টিপুন
আবার add field বোতামে টিপুন এখন drop ডাউনে email field চয়ন করুন
label কে contact email name দেবো save and continue বোতামে টিপুন
allowed number of values we শুধু 1 চাই save field settings we টিপুন
এখানে are কোনো সেটিংস নেই তাই নীচে save settings we টিপব
আবার add field বোতামে টিপুন
এখন field type drop ডাউনে list text বিকল্প চয়ন করুন
label field we group experience লিখে save and continue বোতামে টিপুন
এই field type সম্পর্কে দরকারী তথ্য এই ম্যাসেজে দেওয়া হয়েছে
these settings impact the way the data is stored in the database and cannot be changed once data has been created
এই কারণেই আমরা planning we জোর দিচ্ছি
এটি ভ্যালু জুড়ুনbeginner intermediate advanced এবং expert
user group খুব সহজে একের অধিক ভ্যালু তাতে প্রযোজ্য করতে পারে
allowed number of values এ limited কে unlimited এ বদলে save field settings এ টিপুন
এখন save settings এ টিপুন
এখানে জুড়তে আরেকটি field রয়েছে যা হল entity reference field
এখন শিখব যে entity reference কি এবং এটি কিভাবে বানায়
website একটি কাজ এই করতে চাই যে events user groups দ্বারা এবং user groups events দ্বারা sponsor হয়
website a এটি সাধারণ ব্যাপার যেখানে দুটি পৃথক contents link করতে চান
events user groups দ্বারা sponsored তাই user group এর তথ্য প্রতিটি কন্টেন্টের জন্য উপলব্ধ করাতে চাই
এটি set করি add field এ টিপুন
আপনি ডেটাবেস person হলে এটি ডেটাতে many to many relationship হিসাবে চিনবেন
add a new field drop ডাউনে টিপুন reference এর নীচে content চয়ন করুন
label ফীল্ডে events sponsored লিখে save and continue তে টিপুন
এরপর type of item to reference চয়ন করতে জিজ্ঞাসা করে
আপনি এখানে অনেকগুলি বিকল্প দেখেন
এটি খুব সহজ রাখবোcontent চয়ন করুন
allowed number of values এ unlimited চয়ন করুন
save field settings এ টিপুন
এখানে settings পৃষ্ঠায় আমরা চয়ন করব যা content types user groups দ্বারা referenced করা
এখানে events content type রেফারেন্স করছি
এখানে একটি event জুড়লে event স্পষ্ট হবে যখন events title লেখা শুরু করব
এইভাবে নিশ্চিত করতে have এখানে সঠিক content type চয়ন করেছি
events চয়ন করে save settings এ টিপুন
এখন আমাদের events content type we এইভাবে করতে হবে
structure এ টিপুন এবং এখানে bread crumbs এ content types এ টিপুন
events content type এর জন্য manage fields চয়ন করুন
আরেকটি field জুড়ুন add a new field drop ডাউনে content চয়ন করুন
label ফীল্ডে লিখুন event sponsors
save and continue তে টিপুন
allowed number of values বদলান unlimited চয়ন করুন
এর কারণ হল একের অধিক user group event sponsor করতে পারে save field settings এ টিপুন
reference type এ user groups চয়ন করুন
এটি আবার কারণ events sponsors ফীল্ডের জন্য user groups রেফারেন্স করছি
save settings এ টিপুন
এখন এটি সেই দুটি content type কে একসাথে many to many relationship a links করে
এটি events sponsors এবং কোন user group দ্বারা sponsored করা হচ্ছে তার user নির্ভরশীল
এই সাথেই আমরা tutorial শেষে চলে এসেছি সংক্ষিপ্তকরণ করি
in tutorial user group content type বানানো
user group ফীল্ডস জোড়া এবং entity reference এর সাথে content types সংযোগ করা শিখেছি
এই video acquia এবং ostraining থেকে অভিযোজিত এবং spoken tutorial প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত
এই video spoken প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র the আমাদের সাথে যোগাযোগ করুন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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ